বইয়ের দোকানটিতে প্রচুর পরিমান বই এবং পেন পেন্সিল রবার সবকিছু সাজানো আছে ।

যেখানে একটি প্লেন দাঁড়িয়ে আছে। প্লেনটির নাম হচ্চে ইন্ডিগো ।

প্লেন - টি ল্যান্ড করছে এয়ারপোর্ট -এ।

একটি জিমের ছবি এখানে দেখানো হয়েছে যেখানে অনকে মানুষে জিম করছে।

যার ফ্রেঞ্চকাট দাড়ি অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে ছবি তুলছে ।

এবং একটি বিশাল বড় আকৃতির হোইটবোর্ড ।

সামনে অনেক গাছ এবং মাছখান দিয়ে একটা বাঁশ দিয়ে ব্রীজ করা | এপার থেকে যাতে ওপারে মানুষ খুব অনায়াসে যেতে পারে।

কমলা রঙের লাইফ জ্যাকেট পরা নৌকার উপরে বসে নৌকাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

পদ্ম ফুল আর পদ্ম পাতা পুকুরের মধ্যে দেখা যাচ্ছে।

হু যার শেষ টুকু দেখা যাচ্ছে কিন্তু কোথা থেকে শুরু হয়েছে সেটা দেখা যাচ্ছে না।

অ্যাঁ একটা বাঁদর বাঁদিকে মুখ ফিরিয়ে আছে ডা আর ডানদিকের বাঁদরটা--

আজ সাতটা খরগোশ এক জায়গায় বসে আছে। এবং একটা খরগোশ--

এটি একটি জিম -এর ভিতরের দৃশ্য।

ট্রেডমিল গুলোর কন্ডিশন --

সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে এবং--

সব লম্বা লম্বা বাস ।